এখানে আমরা একটা গোডাউন -এর মতো জায়গা দেখতে পাচ্ছি এবং এই গোডাউন -এ অনেক বস্তা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে অনেক --

এবং এই হাসপাতালটির নাম হলো লাইফ লাইন মেডিক্যাল ।

এই ট্রাক -এ করে খড় আনা হয়েছে।

এখানে আমরা অনেক গুলি বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বিল্ডিং এর চারিপাশে অনেক ঘর বাড়িও আমরা দেখতে পাচ্ছি এবং।